এত বৃষ্টি হচ্ছে এত ঝড় হচ্ছে যে বন্যা চলে আসছে দিয়ে ধর সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বুঝলে, ওটাই ওটাই এই দেখনা এখন এখন কেদারনাথ বল বা side ওই ওই পুরো গোটাই বরফে ঢেকে গেছে মানে বরফে আহ কালকে আমি খবরে দেখছিলাম, নিয়ে বলছে যে কেদারনাথ বলো বা others যে উত্তর প্রদেশের জায়গাটায় আছে ওটা গোটাই বরফের চাদরে ঢেকে গেছে তাহলে বল এই time এ এই গ্রীষ্মকাল আসছে এখন ওদের কাছে টুথার পাথর, মানে এটা একটা আলাদাই, সেটাই সেটাই মানে এখন পরিবেশ main কারণ হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশদূষণের কারণে এরকম হচ্ছে বুঝলে, হ্যাঁ, অন্য দিকে ধর বেশি কলকারখানা আছে তাই জন্য ওদের আরো ইয়ে হচ্ছে, সেটাই কিন্তু সরকারের একটা পদক্ষেপ উচিৎ কারণ দেখো মানে পরিবেশকে সংরক্ষণকে করা মানে আমাদের একান্তই কর্তব্য যেমন একটা হিসেবে নিতে হবে যে আমাদেরকে পরিবেশকে সংরক্ষণ রাখতে হবে কারণ, পরিবেশ কে যদি মারি আমাদের না হয় যে আমাদের যে generation সেটা চলে যাবে কিন্তু পরের generation মানে বিশাল ক্ষতি গ্রস্ত হতে পারে বুঝলে, হম একদম ই ঠিক সেটাই তারপর তো তোমরা শহর শহরে থাকো হম শহরে থাকি শহরে থেকে তো মনে হচ্ছে আমাদের যতদূর মনে হয় আমার মনে হয় যে শহর থেকে গ্রাম অনেক ভালো কারণ ধর ওখানে কোনো ধুলো বালি নেই বল বা ওদের ওখানে হাওয়া গুলো বল, তোদের দেখ তোদের দিকে হাওয়া টাওয়া সব clear মানে পুরো গাছের কাছ থেকে হাওয়া মানে একটা আরাম দায়ক জায়গা আমাদের এদিকে এত ধুলো বালি আওয়াজ মানে সব দিক থেকে বিরক্ত লেগে যায়, সেটাই সেটাই কারণ দেখো গ্রামে একটা জিনিস খুব ভালো যেটা ধরো পরিবেশটা তাইনা,

কারণ ধরো একজনে কলকারখানা বলো যানবাহন বলো একটু কম সেহেতু এখানে মানে বাতাসের যে দূষিতকার মানে জিনিস গুলো কম, হ্যাঁ, তাছাড়া দেখ আহ জলের সমস্যা তোদের গ্রামের দিকে অনেক কম কারণ অনেক পুকুর আছে অনেক নদী আছে but আমাদের এদিকে ওসব বলতে কিচ্ছু নেই, তাই জন্য আমাদের এদিকে জলের সমস্যা প্রচন্ড বেশি, তুমি যেটা বলে একদম ঠিক তবে কিন্তু কি বলতো গ্রামও এখন আর মানে আগের মতো নেই কারণ গ্রামে ওই যে পুকুর বলছো এগুলো ধরো প্রায় শুকিয়ে যাচ্ছে এবং ওই যেটা বললাম না main যে বর্জ্য পদার্থ, সেগুলো ধরো পুকুরেই ফেলছে দিয়ে পুকুরটা প্রায় শেষ এখন মানে গ্রামে পুকুর একটাও ভালো নেই বুঝলে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিছু করার নাই বলো কি করবে মানে তুমি একাই সচেতন হলে তো হবে না পুরো সবাইকে সচেতন হতে হবে এই সব দিক থেকে, সেটাই তো যত দিন না মানুষ বুঝবে যে না আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের নিজের জিনিস তাকে আমাদের কে নিজেদেরকে রক্ষা করতে হবে তো এত দিন কিছুই হবে কোভিড nineteen এ দেখনা, কোভিড nineteen টা যদি মানুষের মধ্যে ছড়িয়ে ছিল বাইরে বা এবার ওরাই যদি ইন্ডিয়াতে না আসতো যে না আমাদের ভাই শরীরে ছড়াক আমরা যাবো না তাহলে হবে but ওরা এসে এখানে এল এখান থেকে আবার ধর,

ঠিক আছে তার পরে ধরে লোকডাউন এর সময় বাইরে বেরোতে বারণ করছে তাই ধর হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে excuse নিয়ে ওরা সবাই বার হচ্ছে না আমি ওখানে যাবো এখানে যাবো but সত্যিই ধর এত দিন ধর বাড়িতে থাকাটাও ধর যাদের ধর ছোটো বাড়ি তাদের বাড়িতে থাকাটাও ধর অতোটাও মানে ভালো হবে না কারণ বিরক্তি কর হবে যাদের যাদের বড়ো বাড়ি তাদের ধর কোনো অসুবিধাই নেই, খেলা ধুলো তো আমি করতে পারবে করতেও পারবে but যাদের ধর ছোটো কুড়ে বাড়ি বা তার এই বলছি but এই গুলো দেখে গ্রামের দিকে একটা সুবিধা কারণ গ্রামের দিকে হয়তো পুলিশ ও যায়নি বা কিছু করেনি আর গ্রামের দিকে গ্রামের মানুষরা, এদিকে থেকে অনেক safe ও ছিলো মানে বেশি ক্ষতি হয়েছে শহরের দিকে মানুষ গুলো কারণ তাদের ধর আহ হাওয়া বল গরম বল আর এটা গরমেই তো ধর বেশি হচ্ছিলো তাই জন্যে তার শহরেই বেশি,

ঠিক ঠিক তুমি একদম ঠিক বলেছো কারণ দেখো গ্রামে কি হয় গ্রামে মানে মানুষে মানুষে touch তারপর এই যে মানে কাছাকাছি কথা বলা,

মুখের কাছে এসে কাছে এসে কথা বলছে তারপর ধরো সবজি কিনতে গেলেতো বাজারেতো এর হাতে ওর হাতে ছুঁয়ে মানে একটা কি বলবো সব সময় touch টুচে মানে হচ্ছে, হম হম ওই connection তৈরি হচ্ছে না আর খুব ই গ্যাঞ্জাম জাতীয় জিনিসটা হচ্ছে যেটা ধর গ্রামে ফাকা ফাকা হম আহ কারোর সঙ্গে কারোর যেমন ধর অতটা ইয়ে নেই দেখা সাক্ষাৎ নেই যে না হবে,

কাজে যায় হেন যায় তারপর ধর বেশি মানে বাড়ি থেকে ওরা বাইরে থাকে ওরা বেশি পছন্দ করে কারণ কি বলতো বাড়িতে থাকতে ওদের কতক্ষন কার ভালো লাগবে একটা চারটা দেওয়ালের মধ্যে থাকতে, গ্রামে ধর ওই জিনিসটা নেই কারণ গ্রামে ধর মাঠ আছে তারপর ধর বসার জায়গা আছে গাছপালা আছে ওগুলোতেই মানে মানুষের সময় কেটে যায় but শহরে যেটা হয়না আর এইতো recently তোর মোবাইল এলো, but আগেকার তো মোবাইল টবাইল তখন ছিল না হম আর ধর যাদের ধরে খেলতে খুব ই ইচ্ছে করতো যেমন আমার আমার লোকডাউনে খুব ই কষ্ট হয়েছে কারণ ধর এই এক দেড় মাস দুমাস পুরোপুরি মানে খুব ই কষ্টে গেছে,

তারপর থেকে যে তিন মাস লোকডাউন ছিলো সেটাতে কোনো অসুবিধা হয়নি কারণ তারপর থেকে তিনমাস দাদার বাড়িতেই ছিলাম তো গ্রাম side ওটা তো ওখানে ভালোই ছিলাম ঘুরছিলাম মানে হম মাস্ক পরে সব safety নিয়েই, একটু বাইরে ঘুরছিলাম সন্ধ্যে বেলায় ঠিক আছে সবাই মিলে ধর একটু দূরে দূরে বসে বসে আড্ডা মারছিলাম তবে ধর বাড়িতেও যখন ছিলাম তখন বাড়িতেও মানে দাদা ভাই সবাই মিলে গল্প করছিলাম movie দেখছিলাম লোকডাউনে প্রচুর movie দেখেছি,

হম হম তবে লোকডাউনটা কি বলতো যেমন একদিক থেকে মানুষের জীবন বাঁচিয়েছে কিন্তু এটা বলতে হয় বুঝলে, হ্যাঁ, লোকডাউন নাহলে ধর যে পরিমানে ধর লক্ষ লক্ষ মানুষ মরছিল সেগুলো ধর লাখের জায়গায় কোটিতে যেতেও মানে ভয় হতো না মানে যা আক্রান্ত হতো যদি লকডাউনটা না হতো,

যে যে হারে মানুষ মারা গিয়েছে সেখানে তো হা হাহাকার লেগে গেছে তাই না কারণ মানুষ হ্যাঁ, সেদিক থেকে আমাদের ভারত অনেকটা কি বলবো এগিয়ে ছিল কারণ, ভারত প্রথমেই লোকডাউন ডেকে দিয়েছিলো এবং মানুষের মধ্যে মানুষের যোগাযোগটা স্তম্ভিত রেখে ছিলো যাতে কোরোনাটা না ছড়ায় এবং তারপরই তো কোরোনার ভ্যাকসিন যেটা সেটাও তাড়াতাড়ি মানে, distribute হয়েছিল সেজন্য আমাদের ভারতবর্ষে কোরোনাটা একটু মানে কম হয়েছিল, হম হম তারপরে ধরে কত কিছু হলো বলতো এমনি এই আহ একটা তো জায়গায় তো বন্যা হলো সেখানে কোটো ক্ষয়ক্ষতি হলো ঠিক আছে,

আহ রাস্তার middle টা নাকি ভেঙে গেছিলো ভূমিকম্পের জন্য তো তখন রাস্তার পার করার একসময় সময় খুব ই অসুবিধা হচ্ছিলো হম আর, এই দিকে ধর ওই আহ কি বলে যে একটা ওই জন্যেই তো ধর ভূমিকম্পটা হয় তো ওগুলো সব nature রের ওপর ই depend করে, পুরোপুরি nature কারণ দেখো আবহাওয়া nature এইগুলো তো সব এক ই মানে এক ই যাকে একই বলতে হয় মানে আবহাওয়া মানে প্রকৃতি nature কে যদি তুমি মানে কি বলবো দূষিত করে সেটা আমাকে আমাদেরকে ফেরত দেবে, আবহাওয়া হিসেবে মানে ধরো বৃষ্টিপাত হোক বৃষ্টিপাত না হওয়া থেকে আরম্ভ করে রোদ্র বেশি বা হওয়া ঝড় এসব দিয়ে ধরো আমাদেরকে ফেরত দেবে বুঝলে, হম হম একদম ই, সেহেতু দেখো তারপর তো ধরো বড়ো বড়ো বন্যা হয়েছে এখন যা বন্যা হয়েছে কয়েকদিন আগে তো ফারাক্কা মানে bridge আছে না dam, হম হম এখন তো জল আসছিলো না এত জল হয়ে গেছিলো যেটা ছাড়লো দিয়ে বাংলাদেশ প্রায় ডুবো ডুবো অবস্থা বাংলাদেশে তো খুব ক্ষয় ক্ষতি হয়ে ছিলো মানে খবর দেখছিলাম সেদিন মানে সেদিন বলতে বেশ কয়েক দিন কার পুরোনো এই news টা, তবে কথা প্রসঙ্গে উঠে এল যখন তখন বললাম যে এই বন্যা তে কিন্তু প্রচুর ক্ষয় ক্ষতি হয়ে ছিলো মানে বাংলাদেশ বাসীর, সে তো হবেই ধর কারণ বন্যা এমন একটা জিনিস না মানে ধর তোর যা যাবতীয় যা থাকবে বৃষ্টি হয়ে বা ধর কোনো রৌদ গরমে এগুলো ধরে সহ্য করা যায় but বন্যা যেহেতু জলে, মানে সব জলে তলিয়ে যায় না তখন তোর মানে যাবতীয় যা থাকে সব তোর মানে খুব ই খারাপ লাগে যে সব তোর ধ্বংস হয়ে গেল but ধর যাদের মাটির বাড়ি তাদের তো বেশি ক্ষতি হয় তো এতে, কিছুই করার নেই খুব ই খারাপ লাগে, সেটাই কিন্তু কিছু করার নেই না, কারণ দেখো পরিবেশ যত দূষিত হবে দিন দিন তত মানে আমাদের মানে জীবন পরিবেশের যে সামতুল্যতা ভেঙে দেবে দেখো আগে কেমন গরম, দিন দিন আস্তে আস্তে গরম বেড়ে যাচ্ছে,

তাহলে ধরো যত গরম বাড়বে ততো ধরো আমাদের অসুবিধা হবে plus ধরো তুষার মানে যেগুলো আসে বরফ সেখানে বরফ গলবে এবং সমুদ্রে জলস্তর automatic বাড়বে, তাহলে কি হবে যখনই কিছু বন্যা সৃষ্টি হবে তখন সমুদ্রে জলস্তর আমাদের ক্ষয় ক্ষতি প্রচুর করবে বুঝলে, হম but বেশি heat হলেও কিন্তু আমাদের আহ খুব মানে খুব ক্ষতি কারণ আটলান্টিক যে আটলান্টিক যে সাগরটা আছে সেখানে যত বরফ কমবে,

but যখনি ধর temperature বাড়বে হম পৃথিবীর তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে গলবে আর গলে গললে ধর bacteria গুলো ধর তখন আবার জন্ম নিয়ে নেবে, নিয়ে আমাদের আবার করোনার মতন ই কোনো একটা রোগ আসবে নিয়ে এসে সব মানুষ গুলো মারা যায় তো গরমের থেকে ঠান্ডাটা বেশি ভালো, হ্যাঁ, হয় যদি পরিবেশের পক্ষে but ঠান্ডার থেকে এখন মানে গরমটা যখন একটা weather তখন দেখবি খুব ই গরমটা বেশি আসছে, সেটাই মানে যাই আসুক আমাদেরকেই আমাদেরকেই suffer করতে হবে এবং আমাদেরকেই কষ্ট ভোগ করতে হবে বুঝলে ঠিক আছে তালে তোমার সাথে পরে কথা হবে হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি একটু ঠিক আছে,

হ্যাঁ, তোমার সঙ্গে পরে না হয় আরেক বার discuss করে নেবো কারণ তুমি আছো আমার বন্ধু friend হিসেবে এখন ওই সব কিছু discuss করার জন্য,

ঠিক আছে রাখছি তাহলে, okay okay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

আহ ঠিক আছে বন্ধু ধন্যবাদ আচ্ছা বিদায়

কারো কাছে কিছু শিখতে পারি। আবার কারো কাছে আহ অনেক অশিক্ষা কুশিক্ষাও থাকে। সেখানে অনেক মানুষরা প্রতিদিনই আমাদের সঙ্গে নতুন পরিচিতি পাই। আবার বহু মানুষ থাকে যারা আহ দীর্ঘদিন কাজ করতে করতে আসছে আসা যাওয়া করছে করতে করতে আবার উম দেখা গেলো একদিন হয়ত সে আসছেনা।

বিভিন্ন মানুষ বিভিন্ন স্টেশনের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। তারা হম এক এক দিন এক এক রকমের বিষয়ে আলোচনা হয়। উহ কোনো একদিন হয়ত বিষয়ে আলোচনা হচ্ছে যে তারা বনভোজন কেমন ভাবে করেছিল। আবার কোনো একদিন কোনো একটা বিষয়ে আহ আলোচনা করছে যে এই বর্তমান সমাজের পড়াশোনা।

এইভাবে বন্ধুত্ব থেকে ব বন্ধুত্ব বাড়তে থাকে বিভিন্ন নতুন নতুন মানুষেদের সঙ্গে পরিচয় হয়। আহ উম তারা উম এক একদিন, এক একটা মানুষ হয়তো কোনোদিন কেউ আস্তে পারলোনা সঙ্গে সঙ্গে তাকে দূরাভাষ এ জানতে চাওয়া হলো যে কি খবর তার বাড়ির সবাই কেমন আছে কি করছে না করছে। উম এইভাবে মানুষের বন্ধুত্ব বাড়ে একটা সময় সেই বন্ধুত্ব দীর্ঘদিন খুব ভালো সময়ের থাকে। তারপরে আবার বন্ধুত্ব একটা সময়ে গিয়ে মলিন হয়ে যায়। তখনও মানুষ উম যোগাযোগ আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে আবার নতুন বন্ধু তৈরী হয়। আবার কর্মসূত্রে বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে মানুষ গিয়ে কাজ করছে। উম সেখানে গিয়ে দেখা গেলো যে নতুন বন্ধুরা উহ সেখানে উহ তৈরী হলো তাদের সঙ্গে আবার সুসম্পর্ক গড়ে উঠলো

উম একই সঙ্গে টিফিন ভাগাভাগি করে খাওয়া হলো বা একই জায়গায় টিফিনে বিভিন্ন যায়গায় গিয়ে বিভিন্ন কিছু কিছু যায়গায় গিয়ে বিভিন্ন হোটেলে খাওয়া হলো এই করতে করতে বিভিন্ন মানুষের সঙ্গে দিনে দিন পরিচিতি তৈরী হলো। এরকম বন্ধুত্ব গড়ে ওঠা একটা ভাগ্যের ব্যাপার। যে আমার সেই ভালো বন্ধু আছে ভালো সম্পর্ক যাদের সঙ্গে এইভাবে। উম এই হয়তো একটা যায়গায় কোথাও যাচ্ছি দুজনেই গাড়ি করে এক সঙ্গে উঠলাম, একসঙ্গে গেলাম সারাদিন সেখানে কাজ কর্ম হলো সেখানে বিভিন্ন মানুষদের সঙ্গে কাজে গিয়ে আবার নতুন যোগাযোগ। দেখা গেলো সেখানে একটা দলের এসেছে আমরা একটা দল হয়ে গেছি। উহ সেখানে কাজ কর্ম হলো এরকম ভাবে বন্ধুত্ব আস্তে আস্তে বাড়তেই থাকে। এমন এক এক বন্ধু ছিল যে প্রতিদিনই একটা নতুন বিষয় নিয়ে ঠিক আলোচনা করতো। যে বিষয়টা হয়তো আমাদের কারোর ই ও জানা নাই। উম নতুন একটা বিষয় উহ সেখানে পেলাম আমরা যে এক মিনিট আহ শিক্ষার সমারোহো তৈরী হলো আলোচনার মধ্যে দিয়ে কেউ কেউ প্রশ্ন করলো। তার হয়তো যে জিনিসটা অজানা সেটা প্রশ্ন করলো এবং এইভাবে যখন একটার পর একটা প্রশ্ন এবং উত্তর যখন আমরা পাই, তখন তার পরিচিতিটা আলাদা তৈরী হয় যে ঐ মানুষটার স উম শিক্ষা অনেক বেশি। তাহলে মানুষটা অনেক গুণী মানুষ এইভাবে তার পরিচিতিটা তৈরী হয়। আহ এমন বন্ধু, বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন বার হয়। আমরা স্কুলেও অনেক বন্ধু হয় বিদ্যালয় গেলে। সেখানে হয়তো দেখা গেলো যে একশ কুড়ি জন আমাদের সেখানে একটা,

student নয় বা খুব ভালো ছাত্র নয়। এরা যখন তার মধ্যে কিছু মানুষ উম কিছু বন্ধু উম যে তারা মনে গেঁথে যায়। যে ওর সঙ্গে আমার মিশতে ভালো লাগে। ওর সঙ্গে আমার খেলতে ভালো লাগে ওর সঙ্গে এক সঙ্গে টিফিন ভাগাভাগি করে খাই ওর সঙ্গে এক সঙ্গে ঘুরতে যেতে চাই আহ হয়তো দেখা গেছে চিড়িয়াখানা, ভিক্টরীয়া এসব জায়গায় আমরা এক সঙ্গে ঘুরতে গেছি। হম উহ ঘুরতে গিয়ে বেশ সারাটা দিন আনন্দ মজা করেছি আনন্দ মজা করে করেই দিন কেটেছে।

উম মানে আহ বিদ্যালয়ের বন্ধু গুলোকে হারিয়ে ফেলি। তাদের সঙ্গে দূরাভাষে যোগাযোগ থাকে। উম দূরাভাষে যোগাযোগ থাকতে থাকতে আস্তে আস্তে সেই বন্ধুত্ব আবার ক্ষীণ হয়ে যায়। উম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব কমতেই থাকে। উম প্রতিদিন দেখা না হলে প্রতিদিন কথা না হলে একটা মানুষের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে যেমন ক্ষীণ হয়ে যায়। তেমনি বন্ধুত্বটাও তাই। যতদিন মা মানুষের মানুষ মানুষের পাশে থাকে ততদিনই বন্ধুত্ব থাকে ভালো। সমাজের ক্ষেত্রে সেই বন্ধুত্ব অনেক সময় অনেক কাজেও লাগে। উম আমি আমার বন্ধু দুইজনে জুটি হয়ে সব কাজই করতে পারি। উম কোনো মানুষ বিপদে পড়েছে। ওই যে একা হলে

উম হাসপাতালে ভর্তি করতে হবে বা কোনো মানুষের সৎ কাজে যেতে হবে বা কোনো মানুষ কোনো একটা বিপদে পড়েছে দুই তিনজন মিলে চলে যাওয়া হলো। গিয়ে তাদের সহযোগিতা করা হলো । আহ আবার বনভোজনের ক্ষেত্রেও এই বন্ধুদের অনেক সহায়তা থাকে হয়তো এক একদিন হঠাৎ সবাই বৃষ্টির দিন।